আমি এই চিত্রটি দেখে বুঝতে পারছি এটি একটি ফুলের বাগান সেই ফুলের বাগানে অনেক গুলো গেঁদা গাঁদা জবা গোলাপ সুন্দর সুন্দর ফুল আছে।